এই হ্যাঁ ওই অনুষ্ঠানের কথা শুনেছি ওখানে তো দেখলাম যে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার আরকি বেসরকারি school গুলোকে নিয়েও ভাবছে।

আরকি সেই সব school এর জন্য প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলো আরকি আরকি দেওয়ার কথা বলেছেন সেই অনুষ্ঠানে।

ও আর ওই আমি একটা শুনলাম যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সী এবং কমন এলিজিবিলিটি টেস্ট সেটা হচ্ছে যে মন্ত্রী সভায়, এটি জাতীয় নিয়োগ সংস্থা গঠনে অনুমোদন দিয়েছে যা সাধারণ যোগ্যতা পরীক্ষা পরিচালনার জন্য দায়ী থাকবে। হ্যাঁ কিন্তু ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সীটা সেইটা কি সেটা তো বুঝলাম না। তা হচ্ছে কি বলত যে,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 একটা সাধারণ যোগ্যতার পরীক্ষা পরিচালনা করবে। ও আচ্ছা কিন্তু আরো একটা জিনিস সেটা আমি আরকি দেখলাম যে MHRD এর নির্দেশিকা গুলির মূল বিষয় গুলি কি? মানে এটা

কোনটা বললে MHRD মানে? MHRD যেগুলো school গুলি আরকি তোমার শ্রেণীর ছাত্রদের জন্য প্রতিদিন ওই দের ঘণ্টা করে online class এ, কথা বলেছিল না ওটার কথা বলছি।

ও হাঁ হাঁ তারপর হচ্ছে ওটাতো হ্যাঁ ওটাতো কিন্ডার গার্ডেন নার্সারী থেকে pre-school এর শিক্ষার্থীদের জন্য আর পিতা মাতার সাথে যোগাযোগ করার জন্য প্রতিদিন প্রায় তিরিশ মিনিট screen time ও বাধ্যতা মূলক করেছে। আর online senomina score প্রশিক্ষণের জন্য তিরিশ থেকে পয়তাল্লিশ মিনিটের সর্বাধিক দু তিনটা session এর জন্য one থেকে eight এর. উম class এ ভুলের জন্য যে দিন গুলো রাজ্য কেন্দ্রশাসিত সমস্ত অঞ্চল গুলি তাদের online য়ে class পরিচালিত করা হবে এবং সেই দিন গুলিতেই পরিচালিত হতে পারে। এমন ভাবে করেছে হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে নবম দশম শ্রেণীর জন্য session এর সর্বাধিক সংখ্যা প্রতিদিন চারটে session এর মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত এবং session গুলির মধ্যে দশ থেকে পনেরো মিনিটের বিরতিও দেওয়া উচিত। এছাড়াও download করা যে পার্ট বা রেডিও বা TV program এবং হোয়াটস আপ এবং যে SMS এর মাধ্যমে যে নির্দেশিত যোগাযোগের মাধ্যমে, Learning কে উত্সাহিত করা উচিত যাতে তারা নিজেরাই প্রকল্প গুলি চালাতে পারে। হয় সেগুলি চালাতে এবং এটিও মনে রাখা উচিত যে একই পরিবারের একাধিক শিশু একই device ব্যাবহার করতে পারে এবং session এর সময় সূচীও যেন বিবেচনায় নেওয়া উচিত। হ্যাঁ তারপর তো বারই জুলাই মালালা দিবসও চালু হয়েছে যে জাতি সংঘ বিশ্ব জুড়ে নারী এবং শিশুদের অধিকারকে সম্মান জানাতে মালালা দিবস উদযাপন করছে। মালালা একজন, পাকিস্থানী কর্মী আসলে প্রতিবছর highlight মিলিত মালালা ইউসুফ জাহিরের জন্মদিনে জাতি মালালা দিবস উদযাপন করে। তো মালালা সম্পর্কে, ভালো ওই পালোয়ান বন্দুক ধারী মালালাকে গুলি করে মারারও চেষ্টা করেছে ও আচ্ছা তবে ওই, তিনি এগারো বছর বয়সী ছিলেন যখন একটি যুগে তার routine school জীবন share করেছিলেন যখন আরকি মেয়েদের school এ যাওয়া আরকি নিষিদ্ধ ছিল। ওটা কি মালালা কথার মধ্যেই কি পরে? হ্যাঁ ওটা তো মালালার মধ্যেই রয়েছে যে মেয়েদের শিক্ষার পক্ষে তিনি কথা বলেছেন দু হাজার বারো সালে যখন ওই মালালাকে গুলি করে হত্যা করা হয় তো তিনি শীঘ্রই ফিরে আসেন এবং আক্রমণ সরবে, মানে অধিকার এবং ওকালতি অব্যাহত রাখেন। মালালা আবার fund ও প্রতিষ্ঠা করেছেন, স্বল্প বয়সী মেয়েদের school এ যেতে সাহায্য করছে এই NGO টা। বাঃ এটা তো খুব ভালো বিষয় এবং এছাড়াও তো ওই তেইশে জুন দুহাজার কুড়িতে ইউ কি টের তোমার টূ পয়েন্ট জিরো launch করল। এছাড়াও তো ওই উচ্চ শিক্ষার platform গুলিতেও তো কাজ করার জন্য startup গুলির সাথে ওই সম্পর্কিত প্রযুক্তি গুলিকে সংযুক্ত করতে এবং কিভাবে জানতে সাহায্য করবে।

হ্যাঁ তারপরে তো দ্যা ইনস্টিটিউট ওফঃ ম্যানেজমেন্ট ডেভলপমেন্টও তো একটা প্রতিযোগিতা মূলক সূচক প্রকাশ করেছেন যে, ইনস্টিটিউট ওফঃ ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট গ্লোবাল কমপ্লেটেলি ইনডেক্স প্রকাশ করছে যে ranking য়ে ভারত রয়েছে সেখানে তেতাল্লিশ তম স্থানে। তো highlights তোমাদের ঊনিশ সালে ভারত তেতাল্লিশ তম স্থানে ছিল আর ঊনিশ ঊননব্বই সাল থেকে ভারত বিশ্ব প্রতিযোগিতা মূলক ranking য়ে একচল্লিশ তম স্থানেই রয়েছে। বাঃ অনেক রকমের প্রকল্পই তাহলে দেখছি শুরু হয়েছে এখনও।

আর প্রকল্প গুলোর সবকটাই কিন্তু অনেক সুবিধা আমরা পাচ্ছি। আমরা না পেলেও যে শিক্ষার্থীরা রয়েছে school college য়ে।

Hello আসসালামু আলাইকুম।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

ছি ভাইয়া job এর যে পরিস্থিতি, কি আর বলবো। আমাদের এখানে তো মনে করেন, শিক্ষার হাল ভালো হলেও, এখানে সেই পরিমাণ চাকরির ব্যবস্থা নাই একেবারে। হম বাংলাদেশে তেমন আর চাকরির অবস্থাই নাই, সবাই বেকার। এখানে সবাই বেকার, তার উপর বাংলাদেশে মনে করেন চাকরি যেগুলো আছে, আমরা লেখাপড়া শেষ করে যেকোনো চাকরি তে যাবো, সরকারি প্রত্যেকটা চাকরি তে মনে করেন, হতে গেলে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে একটা। হম সবাই চাকরিতে তো এখন মনে করে যে ঘুষ আদান প্রদান করেই, এগুলাই এরা করতেসে job, job করি একটা ভাই, ছোটখাটো দশ বারো হাজার টাকা বেতন। তা এতে ভাই সংসার চলে বলেন? ঢাকাতে তো আপনার দশ বারো হাজার টাকার চাকরিতে বাসা ভাড়া, current এর bill এগুলো দিয়ে তো অনেক, জুলুম হয়ে যাবে আপনার জন্য।

বাংলাদেশে এখন ভাই অবস্থাই এরকম বুঝছেন, মানে চাকরির খুব অভাব এই গুলোই তো বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আহ আপনা~আপনার~আপনারা আজকে হঠাৎ করে আমাকে ফোন দিলেন, কারণ বুঝলাম না। ভাই ঢাকা তে মনে করেন আমিও তো এখানে কোন তেমন চাকরি পাইনা, যে চাকরি পাই সাত হাজার টাকা বেতন। এটা দিয়ে মূলত সেভাবে এখানে চলে না আর বেকারত্বর হার বেড়ে যাবে। আগে আগে আপনি কি করতেন?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 আমারও আসলে, সংসার সেভাবে চলতেসে না, আমি ঢাকায়, কিন্তু আপনি যেভাবে বললেন, যে ঢাকায়ও চাকরির সমস্যা, এই তো, একটু tension এ পরে গেলাম। জি ভাই, বাংলাদেশে ওইরকমই এখন পরিস্থিতি ভাই, কোথাও কোন ইয়ে নাই। আর আপনি তো মনে হয় জানেনই আমাদের নাটোরে তেমন মানে, প্রতিষ্ঠান নাই, আসলে আমরা যে এখানে এসে চাকরি করবো, এখানে কিছু field এর চাকরি ছাড়া তেমন, মানে সরকারি school

আমি ভাই এই যে আপনার একটা garments এর চাকরি করতাম, দশ বারো হাজার টাকা পাই সেখান থেকে monthly আপনার মনে করেন যে কি বলবো, এই টাকা দিয়ে আর possible না আমাদের। কি করবো আর একটা চাকরির খোজ করতেসি honours pass করে বসে থাকলাম, পুলিশ এর চাকরি তে apply করলাম response পেলাম না, মানে কি বলবো ভাই এখন টাকা ছাড়া আর কিসুই হয়না, টাকাই সব কিসু ভাই, কেমনে কি করবো বলেন, এখন যেহেতু ভাইয়া আপনার চাকরিতে তেমন বেতন বা সুবিধা আপনি পাচ্ছেন না আপনি চাকরি ছাড়ার আগে, আপনার উচিৎ হবে অন্য কোন একটা, ভালো একটা অবস্থা দেখেই বা একটা ভালো চাকরি, আগে খুঁজে নেওয়া, বা আপনি যদি এই চাকরিটাই করতে চান যে আপনি, আপনার কাজের পাশাপাশি এই free time টা তে অন্য কিছু করতে পারেন।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

তো ভাই আমার মানে একটু ইয়ে হলো, যে আমি honours pass করলাম, একটা সরকারি চাকরি করার ইচ্ছা ছিল, সেই জায়গা থেকে আমি একটা garments এ চাকরি করলাম, দশ বারো হাজার টাকা পাবো। এখন কেমনে মানুষের driver ই করবো বলেন, এটা দিয়েও মানে কিভাবে বলবো, সংসার চালানো যায়না, অনেক, অনেক বড় একটা আপনার depend করে, মানে আমাদের দশ বারো হাজারের উপর depend করে কোন ইয়েই, কাজই হয়না ভাইয়া, কি বলবো, এর উপর চাহিদা করে আমাদের এই আসে, ওই কাপড় কেনা আর করা, সব কিছু মিলে অনেক টাকা পরে যায়, ধার দেনা করি, loan নি bank থেকে, নিয়ে যাই হোক আসতে আসতে যাচ্ছে, তো ভাই পরিস্থিতি এখনো, অত্যন্ত খারাপ, কি বলবো বলুন, বলেন ভাই কিন্তু আপনাদের নাটোরের ওদিকে তো sugar mill তারপরে যে আরো অনেক কি, কিসু আসে তো institution আসে, আপনারা ওদিকে যাইতে পারেন, প্রাণ company আসে, প্রাণ company আসলে নাটোরে প্রাণ company sugar mill এগুলো আসে ঠিকই কিন্তু আসলে এইখানে আমাদের লোক সংখ্য়া মানে, যে পরিমাণ লোক নেয়, সেই কারণে মনে করেন আসলে হয়না, এখানে মনে করেন গোটা company তে দুইশো আড়াইশ জন খালি চাকরি পায়, কিন্তু আমাদের নাটোরের যুবকের সংখ্যা তো অনেক, প্রায় চার পাঁচ হাজারেরও উপরে, তো সবাই তো আসলে সব কাজ করতে পারেনা, যদিও কোন কাজ কে ছোট করে দেখা উঠিত না, তবুও মনে করেন, এই নাটোরের থেকে প্রাণ company তে যারা চাকরি করে, এদের তেমন খুব একটা বেতন আসেনা। over time করেও দেখা যাচ্ছে, মানে, ওদের হাত খরচ টা চলে কিন্তু সংসার চালানোর জন্য সম্ভব হয় না, হম বুঝলাম তো এখন আপনি কি চিন্তা ভাবনা করতেসেন, ঢাকাতে আসবেন নাকি? গিয়ে আমার আসলে চাকরি বাকরির তেমন ভালো হলে ভালো হত, কিন্তু আমি ঢাকায় গিয়ে আপাতত, কিছু, friend circle মিলে হয়তো, ছোটখাটো একটা প্রতিষ্ঠানের বা কিছু একটা করার চিন্তা ভাবনা করতেসি, ভাইয়া আপনি একটা কাজ করতে পারেন, কাজ হলো ভাই, আপনি ঢাকাতে আসার পরে যে আহ দশ বারো হাজার টাকার যে বেতন সেটা না হলেও garments এর কথা টা বললাম, এখানে একটু ঢুকে দেখতে পারেন, আপনার যদি হয়, যেহেতু আপনার নাটোরের বেতন সাত হাজার বলছিলেন এখন কিছু যদি আপনার আরো চার পাঁচ হাজার টাকা বেশি হয় তো আপনারই উপকার হত।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 কিন্তু ভাইয়া আপনার ট্রেন এ যে চাকরি করা হম ট্রেন এ চাকরি ভাই আপনার পোশাবে নাকি কারণ, ট্রেন এ দেখেন আপনার আহ driver ই, তারপরে আপনার যে waiter boy তারপরে যে আপনার যে খাবার দেওয়ার বিভিন্ন food packet নেওয়া হয়। ট্রেন এর TT দাদা বুঝছেন, ট্রেন চালাতো না, ট্রেন এর TT এদেরও মনে করেন একটা মোটামুটি একটা amount বেতন আসে, আমার জানা মতে আমারই একটা বড় ভাই ফৈসল দাদা, সেই মনে করেন train চালাতো, ওখানে train এর কাজ করতো তো ও তো মোটামুটি একটা ভালো বেতন আসছে দিনকাল ভালোই যাচ্ছিল।

আসলে যে পরিস্থিতি, ওই ও আর যায়না।

হম প্রায় আপনার বিশ বাইশ, ও অনেক বছরই হচ্ছে, আমার মামা join করে আপনার উনিশশো চুরানব্বই সালে চুরানব্বই সালে করার পরে surgent এ ইয়ে হয়েছিল। যাই হোক ওখানেও আপনার মনে করেন যে আগে দুর্নীতি ছিল বাংলাদেশে, এই ঘুষ আদান প্রদান এই হিসাবেই টাকা টা ইয়ে করে মামার চাকরি এরকম ইয়ে হয়েসিল, তো যাই হোক ভাই আপনার, এখন আপাতত মামা এখন TT আল্লাহর রহমতে ভালো আসে। এখন কিন্তু ভাই আমাদের খুব প্রয়োজন, সবারই একটা সরকারি চাকরি করা, কারণ ভাই দেখেন, আমাদের, আমার, সরকারি চাকরিতে আপনার সুবিধা আসে, মাস প্রতি আপনি retire করার পরে আপনি pension পাচ্ছেন, তারপরে আরো ইয়ে পাচ্ছেন, এদিকে অনেক সুবিধা আছে, কিন্তু আমাদের যুগে ভাই এখন মনে করেন সরকারি চাকরি নিতে গেলে টাকার প্রয়োজন, এই প্রয়োজন, আমাকে কিছু দে, আমি খাই। এই বাংলায় কত কি বলে অনেকেই, কিন্তু চাকরি, বাংলাদেশে চাকরির ব্যবস্থাটা আরো বেশি উন্নত করলে ভালো হইত এখন দেখা যাক কি হয়, বাংলাদেশ যে পদে যাচ্ছে এদিকে, আপনাদের চালের দাম, আটার দাম, তেলের দাম যে হারে বাড়তেসে, আর আমাদের বেতন বাড়তেসে না, এভাবে কেমনে চলা যায় ভাই, বলেন, হ্যাঁ, আসলে চাকরিদের পেশার, আমাদের এলাকাতেও নাটোরের মনে করেন পল্লব নামে একজন ছিল তো উনিও একটা সরকারি school এ চাকরি করতো কিন্তু এত চাপ মনে করেন, আপনি। চাকরির মানে চাপে ওই চেহারার দিকে তাকানো যায়না, এত খারাপ অবস্থা হয়ে গেছে, সংসার চালাতে পারেনা এখন আর। জি ভাই, এরকম কি আর বলবো, এই যে recently কয়েকদিন আগে, recently কয়েকদিন আগে ভাই, আমাদের যে কিছুদিন আগে clock constable যে পরীক্ষা টা হলো, exam হলো, এই constable এর program এ মনে করেন যে এইখানে তারপরে আবার শত শত police জন, আপনার শত শত মানুষজন গেছিল। তাই আমার ছেলে constable হবে মানে police চাকরি পাবে, সরকারি চাকরি আমরা করবো, তো মনে করেন টাকার কাছে সব বাপ মা এর স্বপ্ন হারে রে ভাই, এখন বাবা মার ও অবস্থা অনেক খারাপ, কেমনে কি করবো, আর এইভাবে চাকরি, এই চাকরিতে আমাদের মনে করেন হয় ও না, সংসার চালানো খুব কঠোর হয়ে যায় ভাই। আসলে সেটাই ভাই, এখন চাকরির পরিস্থিতি চারিদিকে মনে করেন খালি বেকারত্ব আমাদের পার্শবর্তী নাটোরের এখানে বুঝছেন খুবই একজন ছিল, তো ওই ও ভালোই মোটামুটি আগে চাকরি করতেnসিল কিন্তু, কিছু কারণে মনে করবো ওর চাকরিটাও চলে গেছে, ওই ও এখন বেকার এখন দেখি আমি আর কবিরের নাতি মিলে ঢাকায় আসার একটা চিন্তা ভাবনা নি, চেষ্টা করতে পারেন, যে কবিরের নাতির সাথে করে আপনারা আসতে পারে, কিন্তু ওই যে ওখানে আমাদের, আমাদেরও ওরকম একটা পরিচিত বড় ভাই আসে মিলন, মিলনের কাছ থেকে আপনি কথা বলে এগোতে করতে পারেন, মিলন আহ মিলনের ছেলে আসে আলো, আলো নাম, আলো, আলো ইসলাম, ওই অনেক ভালো, ও এখন আপাতত আপনার সরকারি চাকরি করতেসে, ভালোই আসে, তারপরে সিফার মেয়ে ছিল, আলিফ নাম, সিফার মেয়ে, ওউ এখন আল্লাহর রসতে ভালো আসে, যাই হোক ভাই, এখন মনে করেন, এইভাবে তো আমাদের সংসার চালানো সম্ভব না, অনেক কষ্ট হয়ে দাড়াচ্ছে, এদিকে আপনার মনে করেন, এই ঢাকা তে যে চাকরি করতেসি আপাতত, এই চাকরিতে আমাদের হচ্ছেও না তারপরে সারাদিন মনে করেন যে বাসায় চিল্লাচিল্লি, এত টাকা loan করো তুমি এই সেই,

আমাদের শুনুন ভাইয়া বলি, আমাদের এখানে মনে করেন যে মাসে, প্রায় দশ হাজার টাকার তো বাজারই লাগে, আট দশ হাজার টাকার মত, এখন side এর থেকে overnight করে করে আমি পনেরো হাজার টাকার মতন পাই,

এখন মনে করেন বাবা আম্মুও অসুস্থ, ওষুধ কেনার টাকা তারপরে আমার মনে করেন, যে বাবা কয়েকদিন আগেই stroke করেসে, বাবার অবস্থা অনেক খারাপ। আম্মু, আম্মু ডায়াবেটিস আম্মুর একটু চোখের সমস্যা, আম্মার কয়েকদিন আগেই oparation হলো, কত loan দর করে, ইয়া করা হইসে ভাই তো আমাদের কিন্তু ইয়া ছিল ভাই যে একটা সরকারি চাকরি করবো, যাই হোক একটু পরে, যাই হোক বাবা মা কে একটু ভালো মন্দ ইয়ে করবো, ভালো ব্যবহার করবো, তাদের খরচপাতি চালাবো, কিন্তু সরকারি চাকরির যে ইয়ে হচ্ছে ভাই, কি আর বলবো, আসলেই ভাই, এগুলো নিয়ে আর কি বলবো, মনে করেন বলার মত কোনো মুখের ভাষা নেই তবে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় আগামী প্রজন্মের ওরা, খুব সংকটে পরে যাবে চাকরির। আমাদের সবার উচিৎ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা এবং কারণ আমরা যদি বেকার থাকি, আমাদের ছেলে মেয়ে রাও ঠিক মত লেখাপড়া করতে পারবেনা। সময় যে অধিকাংশ বেকারত্ব বেড়ে যাবে, আর বেকতত্ব বৃদ্ধি পেলে তো জানেনই কি হয় সমাজে বিভিন্ন রকম দুর্নীতির সৃষ্টি হয়,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

হম এটা আবার সঠিক কথা কিন্তু আপনাদের এই, চাকরির তো ব্যবস্থা করা অনেক কঠিন ব্যাপার, কেউ দেখেন যে MA pass করে, কত সুন্দর সুন্দর graduation নিয়ে কেও van চালাচ্ছে, কেও রিকশা চালাচ্ছে। এদিকে কেও দোকানে বসতেসে, কারো টাকা হচ্ছে না, কারো বাপ মা কে কিসব করতে পাচ্ছে না, খরচ চালাতে পাচ্ছে না অনেক মানে, ও ইয়ার ব্যাপার হয়ে গেছে, যাই হোক ভাই, কষ্টের কথা আর কি বলবো ভাই, অনেক কিসুই বললাম mind টাইন করেন না ভাইয়া, অনেকক্ষণই কথা বলা হলো ভাইয়া, ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমার অনেক, যাই হোক ভাইয়া অপরিচয়, নাটোরে আসবেন ভাইয়া, আমার নাটোরে আমার, দাদীর বাসা, নাটোরের দিকে যাবো কয়েকদিনের মধ্যে, তাহলে দেখা হবে ভাইয়া। অবশ্যই দেখা করবেন আমাদের সাথে,

আমরা সবাই, মানে চেষ্টা করবো সবাই একসাথে মিলে মিশে কিছু একটা তৈরি করার, আমি অবশ্যই ঢাকা গেলে আপনার সাথে দেখা করবো। তো ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার সাথে আবার দেখা হবে, ইনসাল্লাহ দা, দেখা হবে অবশ্যই আপনি,

হ্যাঁ আমি আসলে, তুমি কি একটু free আছো?

আসলে, আহ আমি আজকে একটু এইযে পশুদের আহ এত মানে মানুষজন পশুদের নিয়ে এত বিরক্ত হয় আজকাল, তো আমি সেই ব্যাপারেই একটু কথা বলতে চাই! আহ আমদের পাশের বাড়িতে। মানে বলতে পারো, সেখানে তারা পশুদের কে মানছি তাদের বাড়িতে পশু নেই বা তারা হয়ত পছন্দ করেনা। কিন্তু তারা আহ বাইরে কোনো পশু দেখলেই তাদের আঘাত করতে চোলে আসে। তহ আমি এইটার। এটাকে আমি পছন্দ করিনা বা ভালো চোখে দেখিনা, আমি একজন নিজে পশু lover মানে ভালবাসি, তো এমনি আঘাত করে পশুদের আমার সত্যি খুব কষ্ট হয় তো আমি এর অনেকবার প্রতিবাদ করতে চেয়েছি! কিন্তু তারা অনেক মানে এমন এমন কথা বলে যেগুলো শুনে সত্যি খুব খারাপ লাগে!

পশুরা বোঝে, আমার যতদূর লাগে পশুরা কথা বলতে না পারলেও ওরা কিন্তু মানুষ বোঝে ওরা কিন্তু হম সবাইকে গিয়ে আঘাত করেনা বা কাউকে গিয়ে কামড়ায় না। তাই না? এই যে কুকুরদের কথা বলছি! মানে আমি যার কথা বলছি তারা আহ মানছি কুকুরদের হয়ত পছন্দ করেনা কিন্তু কুকুররা যদি বৃষ্টির মধ্যে যদি তাদের একটু আশ্রয়ই নেয় তাদের জানলার নিচে গিয়ে যদি একটু। আশ্রয়ই নেয় তাকে সেখান থেকেও বার করে মানে মেরে বলতে পারো শুধু বার করে দেই না আঘাত করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এই জিনিস গুলোর আমি মানে আমার একদমই এই জিনিসগুলো পছন্দ নয়। আহ দেখ ভয় পাওয়া হতেই পারে হয়ত সবাই সব কিছু পারে না যেমন ভয় পায় অনেকে, আমিও সত্যি আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি একটা সময় ছিল যখন আমি কুকুরদের ভীষণই ভয় পেতাম। কিন্তু তখন আমি একটা জায়গায় থাকতাম তো সেখানে আমি কুকুরদের সাথে ওতো মিশতাম না কিন্তু আমার যখন বাড়ি change করলাম বা বাড়ি পরিবর্তন করে একটা অন্য জায়গায় এলাম। সেখানে এসে যখন দেখলাম একটা কুকুর জন্মেছে, সে যখন ছোটো থেকে আমাদের সে আমাদের ঘরে আসত না, কিন্তু আমাদের যে বাইরে বাড়ির বাইরে যে সিঁড়িগুলো সেখানে যখন বসে থাকত সে । অদ্ভুত মায়া পড়ে যায় তার উপর মানে তাকে মনে হয় তাকে খেতে না দিয়ে মানে এমনি হয়ে গেছিল যে ইস আমারা খেয়ে নিলাম ওকে খেতে দেব না! একটু খেতে দি, এই একটু খেতে দিয়ে দিয়ে যে তার উপর যে অদ্ভুত মায়া পড়ে গেছে বলতে পারো আমি এখনও তাদের মানে আমার মা। সত্যি বলতে এখনও ওদের জন্য রান্না করে মানে ওদের জন্য মাংস আনা হয় daily আমাদের বাড়িতে যেহেতু ওরা খাবে বোলে, কিন্তু আমারা নিরামিষ খেলেও চলবে কিন্তু কুকুরদের জন্য মাংস আমাদের বাড়িতে আনা হয়। ওরা কিন্তু আমাদের ঘরে ঢোকে না, আমারা বাইরে ওদের খাবার ব্যবস্থা করে দেই। তাইনা! না এইটা কেনা কুকুর নয় আসলে রাস্তারই কুকুর। কারন আমারা এই যে এইকে আমারা অনেক একটা জিনিস প্রসঙ্গ তুললে তো তোমাকে একটা কথা বলি। এই যে আহ অনেকে আছে যারা অনেক উঁচু দামের বা উঁচু মানের জাতের কুকুর কিনে থাকে, তো তারা আহ শুধু মাত্র আহ ওই ওই কুকুরগুলো কেই ভালবাসে কিন্তু রাস্ত~। রাস্তার যে অবহেলিত কুকুরগুলো খেতে পায় না তাদের কে তারা অবহেলিত করে, তো আমার মতে এটা কিন্তু একটা বাজে দিক, তুমি যখন কাউকে দেখছ কোনও মানে। তুমি যখন নিজে একজন পশুপ্রেমী হলেই তো সে একটা কুকুর কেনে তাইনা, তহ সে শুধু মাত্র তার ওই। মানে যেহেতু সে উঁচু মানের বা উঁচু জাতের কুকুর বলে তাকে সে সেবা করবে তা তো নয়, বাইরে অনেক কুকুরই থাকে তারাও তো অনেকেই খেতে পায়না অনেক। অনেক family তাদের খেতে দেয় না একটুও যদি ভাত দেওয়া হয় দুমুঠো তাদের, তারা কি খুব কিছু খেয়ে নেবে? এটা আমার মনে হয় না। আহ হ্যাঁ এটাই আমি তোমাকে বলতে চাইছি এই যে এত উঁচু মানের যে কুকুরদের মানে উঁচু জাতের কুকুরদের আহ তারা খাওয়াই, তারা কি পারেনা যে ওই রাস্তার যেই কুকুর গুলো যারা খেতে পারে না মানে। যাদের সারাদিন আমি অনেক ফ্রাম মানে পরিবার এ দেখেছি যারা রান্না করে আহ কুকুরদের পাড়ায় যে পাড়ায় যত গুলো কুকুর আছে যদি সব পরিবার মিলে এই জিনিস টা শুরু করে সুদু। কুকুর কেন আমি শুধু কুকুরদের হয়ে বলব না, আমি বিড়াল কুকুর মানে যেই সব আহ পশুরা আছে বা কাক দরে ও অনেককে দেখেছি আমার মাকেই দেখেছি যেহেতু আমাদের বাড়ির সবাই একটু বল্লাম একটু পশু প্রেমী আছে, তো। খালি জল দেওয়া এই দেওয়া এইগুলো করে থাকে, তো আমার মতে এই জিনিসগুলো একটু হলেও মানে ক~ যদি করে থাকে তাহলে ভালো হয় তাইনা? দেখো তুমি হয়তো পশুপ্রেমী নয় বলে তুমি এমনি বলছ যে কুকুরদের নিয়ে মাতামাতি করে কিন্তু এটা একটা মাতামাতি না একটা কুকুর হ্যাঁ বল সে তো বলতে পারেনা সেত শুধু তার তো অন্য কোনও মানে কোনও। আহ demand বা কোনও চাহিদা নেই, সেতো শুধু মাত্র যদি দু বেলা আমাদের তো সবার বাড়িতে ভাত বা কিছু রান্না তো হয়েই থাকে সে জ এক কোনো যদি বিস্কুট ও দেয় তারা কিন্তু মানে ভগবান মানে। তাদের কাছে ভগবান কিন্তু আমরাই, মানে ওরা কিন্তু যদি আমারা দুটো বিস্কুট ও দি কুকুরদের বা বিড়ালকে বা যাকে আমারা ওরা কিন্তু আমাদের কে মানে আমাদেরই পোষ্য হয়ে যাবে ওরা কিন্তু আমাদের তখন একটা অন্য।

কুকুর কে আমি বলছি সবাই মিলে ব্যবস্থা করা হয় যে সবার বাড়িতে রান্না করে একটু তো রান্না বাড়ি কুকুরের জন্য করতেই পারে বা আলাদা করে নয় যা ওরা খায় তাইয়ী করুক।

তা এটা কি খুব খরচা সামদি একটা জিনিস? সেটা তো নয়! তাই না? তো আমার মতে এই জিনস করা উচিত আর কাউকে মানে কেউকে আর অনেকে আমি এই জিনিসটা আরেকটা জিনিস দেখেছি মানে একজন।

তার এই উক্তি তেই ছিল আমি তোমায় বলছি কুকুর দের তুমি খাবার দিছ বলে ওরা বেশি আহ লাই পেয়ে গেছে মানে বেশি তাদের এখন প্রত্যেক দিন ওরা খেতে চোলে আসে কেন তুমি এমনি দিছ? কেউ যদি দিতে না পারে বা আমি বলছি না যে যারা দিতে পারে না বা যারা পছন্দ করে না তো তারা দূরে থাকুক না তাদের কে নিয়ে কিছু বলছি না, বা যারা দিতে চায় শুধু মাত্র তারা তো দিতেই পারে না? মানে কাউকে তো আমি বাঁধা কেন দিছ তুমি যদি না দিতে পারো তো তুমি অন্য কাউকে বাঁধা দিতে পারো না এইটা আমার মনে হয়, আর এই জিনিস গুলই একটু পরিবর্তন হয় তালে মানুষের মধ্যে যে একটা আহ সুন। একটা সুন্দর পরিবেশ এ আমারা তো শুধুমাত্র মানুষই পৃথিবীতে থাকি না আমারা পশুপাখি মানুষ সবাই মিলে এই পৃথিবীতে বাস করি তো তারা যেমন কিছু বলতে পারে না তো। আর আমার মনে হয় যে এই ওদেরকে কিছু মানে খাওয়ালে যদি ওদেরকে কিছু সাহায্য করি তো এইটা একটা ভগবানেরী ওরা তো একটা ভগবানেরই দান না এটা ভগবানও মনে হয় খুব খুশি হয় আমার এটা মনে হয়। তহ আমি অতাই বলছি যে হ্যাঁ তুমি এটা যেটা বল্লে যে ওদের কে অনেক সময় ভয় দেখানো এই যে যখন আমাদের হলি বলে একটা যে দল বলে যে একটা অনুষ্ঠান হয় আমাদের হিন্দুদের। তহ আহ এই যে দলের সময় যে অনেক পশু পাখিদের গায়ে রঙ দেওয়া হয় তহ এতে কিন্তু তাদের উপর অনেক effect হয় না। তাদের এই রঙ এ যেই Chemical থাকে তাদের শরীর গিয়ে অনেক বিসসখই মানে অনেক আহ শরীর কে তারা খারাপ করে না অনেক তহ এই জিনিসগুলো।

মানে যা খুশি তা করা যায় ওরা তহ বলতে পারে না, কিন্তু আমার মনে হয় এই যে এই রঙ বা এই যে যখন বাজি ফাটানো হয় কুকুর দের একটা কুকুরদের যে শব্ধ যে শোনে তাদের মানে আমাদের। যে একটা decibel থাকে শব্দ শোনার, তো ওদের কিন্তু আরও বেশী থাকে মানে আমাদের কানে যতোটুক শব্দ আসে যে আওয়াজ টা আসে আমা কুকুর দের কানে সেই আওয়াজ টা ততাধিক আরও বেশী যায় তো। তার ফলে কি হয় কুকুররা খুবী ভয় পেয়ে যায়, আর তাদের এই আঘাত মানে কানে যে এমনি এত জোর আমাদের কানেই অনেক জোরে লাগে তো আমাদের কানের থেকে তাদের শোনার ক্ষমতা আরেক্তু বেশী। তাদের কানে এই শব্দ টা আরও বেশী জোরে আসে, সেই জন্য বলে বাজী একটু কম ফাটাও বা কুকুরদের দেখে যে তাদের দিকে ছুরে বাজী ফাটানো এই জিনিসগুলো বন্ধ করা উচিত। কারন এই জিনিস গুলো কুকুরদের আহ ।

রঙ নিয়ে তাদের গায়ে ছুরবে বা তা তার কোনও ক্ষতি করবে তার তহ কোনও তোমার কাছে কোনও right নেই তাই না। দেখো যা তুমি বলছ যারা বাড়িতে আহ পশু পোষে তহ তাদের যে লম তারা যেহেতু তাদের injection দেওয়া হয় তহ তাদের কোনও কিছুই তাদের আহ আমাদের শরীর কে আঘাত। করবে না বা আমাদের শরীরে কোনও পতিক্রিয়া সৃষ্টি হবে না তাদের মাধ্যমে বা তাদের লম বলো তাদের আঁচড়ানো বলো যেহেতু তাদের injection দেওয়া হয় তহ অম্নি আমি বলতে চাই যে অনেক্স এখন যেগুলো অনেক। সংস্থা বের হয়েছে যেখানে free te কুকুর দের আহ তোমার injection বলো বা abortion বলো বা এই যে তাদের চান করানো পরিস্কার করা বলো এই সবের জন্য কিন্তু এখন অনেক সংস্থা খুলেছে। তহ যদি মানুষ রা একটু কষ্ট করে সেই কুকুরদের ওখানে নিয়ে যায় মানে যারা ভালবাসে কুকুরদের তাদের কথা বলছি আমি বলছি না যে যারা ভয় পায় বা যারা পছন্দ করে না কিন্তু যারা এমনি বা আরেকটা। খুবি সুবিধা হছে যে যদি ওই সংস্থায় ফোন করা হয় তারাই লোক পাঠিয়ে দেয় এবং তারাই এসে এতো কিছু করে নেয়, তহ মানে আলাদা করে মাও কাউকে এমনি কিছু করতে হয়না ঠিকাছে তহ এগুলো যদি। যদি করে থাকে তালে কিন্তু মানে আমার মনে হয় যে আহ অনেক সুবিধা হবে তাইনা তহ আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি আহ আমাদের আহ এখানে আহ কুকুরদের যদি আমারা প্রথম মানে ছোটো থেকে যারা পোষে তারা যদি আহ ঠিক ঠাক তাদের training দেওয়া হয় তাহলে কিন্তু সে ছোটো থেকে বা। তুমি যদি একটা কুকুর কে দেখিয়া দাও যে মানে আমি এটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যদি একটা কুকুরকে একটা জাইগাই খেতে দি, তহ সেখানে আহ আমি আমি দেখি ও পরের দিন কিন্তু সেখানেই দারিয়ে থাকে। কারন জানি আমি অখানেই তাকে খেতে দেব এই যে তার মধ্যে একটা অভ্যাস সৃষ্টি হয় তারা কিন্তু এই অভ্যাস জিনিসটা খুব তারাতারি অর্জন করতে পারে এটা আমার মনে হয় কারন আহ কোনোকিছু জকি। যদি আমি দেখি যে আমি তাকে daily এই time এ খাবার দিছি ওরা ওরা কিন্তু ওরা কিন্তু সময় বোঝে না কখন কি time সময় দেখেতও পারে না সময় বোঝেও না কথা বলতেও পারে না তহ। তাদের যে একটা sixth sense বলো তাদের যে মাথায় মানে একটা তাও যে। সমাতেই খেতে খাবার জন্য দারিয়ে থাকবে তহ এই যে তাদের মধ্যে একটা আহ মানে। জিনিস কাজ করে, এই জিনিস গুলো কিন্তু ওদের কে শেখাতে হয় না। এগুলো ভগবানেরই দান বলতে পারো তহ ভগবান এর যে দান সেই জিনিস টাকে আমারা যদি ভালো ভাবে গ্রহন করেনি তাহলে মনে হয় ভালো ভালোহবে না। তারা তহ একটা ভালবা তারাও তহ একটা ভালবাসা চায় না? মানুষ যেমন চায় যে আহ ভালবাসা ইয়ে পাক সেম্নি ওরাও তহ একটা আহ মানে ওদের ও তহ জীবন আছে তাইনা তহ আমি।

হ্যাঁ এটা থিকি বলেছ কারন কুকুরদের যা ঘ্রান শক্তি হয় সেটা মানুষদের তুলনায় অনেক বেশী হয়, আমি যেমন বললাম কুকুরদের যে কানের সে শ্রবণ ক্ষমতা হয় সেটা যেমন মানুষ এর থেকে অনেক বেশী হয়। তহ ওদের কাছে খুব জোরে আওয়াজ টা পৌছাই, সেম্নি কিন্তু কুকুরদের ঘ্রান শক্তিও বেশী হয়। তহ যার ফলে আমারা পুলিশরা basically উম আহ Army যারা কুকুরদের কাজে লাগিয়ে কোনও ভিক। তিম বা কোনও অপরাধী কে খুজে বের করে তারা আহ খুব সহজে বের করে বা কোথাই কি হচ্ছে সেটা কিন্তু কুকুররা তা আগে বুঝে যায়, তাই এই পুলিশরা বেশিরভাগ কুকুর। আর পুলিশদের কুকুরদের কিন্তু অন্যভাবে একটা আহ মানে নিয়ম করে রাখা হয় যেটা ওরা শিখে যায়, অনেক ছোটর থেকেই শেখায় তাদের তহ সেটা দেখে খুবী ভাল লাগে। এমনি যদি আহ পুলিশরা আহ এই যে আর সবচেয়ে বড়ো কথা এই যে উম কুকুরদের যে কিছু শরীর খারাপ হলে অনেকে মানে তাদের নিয়ে Doctor khana নিয়ে যেতে চায় না, আমার মতে যে। তাদের কেও যেন আহ না নিয়ে যাওয়া হক ওই যে বললাম কত সংস্থা এখন বেরিয়েছে যদি ওদের কে phone করে দেওয়া হয় তাহলে কিন্তু ওরাই এসে নিয়ে যাবে তোমাকে কিছু করতে হবে না।